আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড় মাঠ আছে এবং সেই মাঠটির পাশে একটি প্যান্ডেল করা হয়েছে এবং মাঠটির আশেপাশে --

এছাড়াও মাঠটি চারিপাশটি প্রাচীল দিয়ে ঘেরা আছে এবং সে প্রাচীরের বাইরে কিছু বড়ো বড়ো গাছপালাও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে।

যেরকম কমলালেবু মৌসুমী বেদানা পাশে একটি ভাজাপোড়ার দোকান দেখতে পাচ্ছি। এবং সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে এবং সেই দোকানগুলির পাশে একটি ট্রান্সমিটার সেখানে দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ফাঁকা জায়গা আছে এবং সেই ফাঁকা জায়গাটির পাশে আমি একটি পুকুর দেখতে পাচ্ছি ।

দাঁড়িয়ে থাকতে আমি দেখতে পাচ্ছি এবং আশেপাশে কিছু ঘর দেখতে পাচ্ছি এবং সে ঘরগুলিতে কিছু লাইট জ্বলতেও দেখতে পাওয়া যা--

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি দোকান আছে এবং এটি হলো একটি ফলের দোকান যেখানে আমি অনেক রকমের ফল দেখতে পাচ্ছি যে রকম কমলালেবু বেদানা আপেল আঙ্গুর।